রাধারানী ঘি দোকানটির নাম। অনেক রকমের ঘি আছে প্রচুর বোতল । বড় দোকান টা একটি পাকা দেখতে পাচ্ছি একটি লাইট দেখতে পাচ্ছি। দোকান টি তে থেকে কোন লোক নেই ফাঁকা দোকান।

দুটো গেট দেখতে পাচ্ছি একটি আলো দেখতে পাচ্ছি দুটি জানলা দেখতে পাচ্ছি বেশ আলোময় বাড়ি ভালো দেখতে বাড়িটি।

এখন দেখি টোটো আসছে। পেছনে অনেক লোক। সাদার নীলের মধ্যে রং করা--

কোন প্রোগ্রাম আছে। এই বক্স গুলো খুব দারুণ বাজবে। প্রচুর বক্স প্রায় বারোটার মতো বক্স লাগানো আছে দারুন।

তার পাশে একটি বাড়ি দেখতে পাচ্ছিস সাইডে অনেক গাছ দেখতে পাচ্ছি মাটিতে একটি--

র‍্যাকেট < -এর জাল লাগানো আছে এবংমাঠ মাঠটি চারিদিক দিয়ে ঘেরা সবুজ কালার এর মাঠ --